এদিকে একটা কিউ আর কোড আসে আর এডা মনে হয় জিপে আচ্ছা গুগল পের কিউ আর কোড ।

এটা মনে হয় এএ দুই এক তালার বিল্ডিং নিচে গ্রাউন্ড ফ্লোর আর উপরে একতলা।

আর এটার ভিতরে একজন দাঁড়াই সেটার ফটো তুলতাসে।

যেদিকে মানুষে এ-এ ব্যায়াম করে।

এই ফোটোটা দেখে যার যা বুঝতাসি এইটা একটা মাহিন্দ্রার শোরুম ।

বি একটা বড় সামনে কাঁচ দিয়ে পুরা সাজায় রাখছে।

এদিকে ইন্ডিয়ান ওয়েলের গ্যাস এ তেল দেয়।

এইটার কালার একটু শেলটা মানে এইটার যে ঢাকনা এইটার কালার হইছে একটু কালা কালার আর শরীরের কালারটা ব্রাউন ।

মাঠের ভিতরে হয়তো রোদ পোহাইতাসে।

এডা একটা দেখে যা লাগতাসে এইডা একটা ফুলের দোকান ঐ দিকে বিভিন্ন রঙের অনেক ফুল আসে।

এ এটা দেখলা মনে হইতাসে যে এটা একটা কোনো শপিং কমপ্লেক্সের জাগা।

চারিদিকে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের এর যে কাপড়ও পাওয়া যাইতেছে।

এদিকে বিমে-জিমের যে এক্সারসাইজ বা ব্যায়াম করনের লাইগ্যা--

এই ফটোটার মধ্যে আমি দেখতাসি যে এটা হয়তো একটা ক্যারা--

ভেতরে এ একটু স্বর্ণের কালারের রং করনেরো দেখা যাইতাছে।

এই ফোটোটা দেইখ্যা আমি যা বুঝতাসি যে এটা একটা মার্কেটের জাগা ।

এদিকে একটা রিক্সাও দেখতাসি একটা স্কুটিও দেখতাসি।

এইটা দেইখ্যা লাগতাছে যে এটা একটা কোনো পার্ক ।

এটা ফটোটার ভিতরে দেখা যাইতেসে এটা হয়তো মাছবাজার একটা।

যে সুন্দর করে গুসানো আসে ।

এইদিকে রেকও আসে বহনের লাইগ্গা একটা চেয়ার ও আসে একটা জানলাও আসে।

এটা একটা লাইব্রেরি এরিয়ার--

আর হয়তো এরা নতুন নতুন খুলছে বা কোনও একটা অনুষ্ঠান গিসে।

আর দেওয়ালের দিকে লাইটের সুইসও আসে আর উপরে একটা সবিও আসে।

দুই দিকে আমি বিস্কুটের প্যাকেট দেখতাছি অনেক গুলি।

আর বেলুন দিয়ে অনেক সুন্দর করে সাজায়ও রাখ--

এই ফোটোটা দেইখ্যা যায় লাগতাছে যে এডি একটা থাল বাসুনের দুকান।